এখানে একটি মাছও দেখা যাচ্ছে।

অফিসটি হলো কোচবিহারের পুলিশের অফিস ।

চেয়ারে বসে ছাত্র ছাত্রীরা লেখালি--

দোকানের বাইরে একটা বাইক আছে।

উপরে একটা ব্যানার দেখা যাচ্ছে।

সামনে একটা রাস্তা দেখা যাচ্ছে।

একটা লোক কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে।

স্কুল ঘরের টিমগুলো অনেক পুরনো।

একটি ব্যাগও সেখানে ঝুলে থাকতে দেখা যাচ্ছে।

ফুল দিয়ে সাজানো কিন্তু অনেক ফুল আছে।

এটা একটা দোকান মনে হচ্ছে।

একটি লোক সেখানে দেখা যাচ্ছে।

এটা হল একটা দোকান।

ব্রেঞ্চির উপর একটি বোতল দেখতে পাচ্ছি।

ফ্রিজের নীচে আমূল লেখা রয়েছে।

বিয়ে বাড়িটা খুব সুন্দর করে সাজানো।

শোরুমটি হল রোয়াল এলফিল্ড ।

এটা একটা স্টেডিয়াম মনে হচ্ছে।

একটি নোকের হাতে বোতল আছে।

অফিস -টা হল সাকসেস একাডেমি ।

মানুষ এখানে একটি দেখা যাচ্ছে।

এখানে একটি বাজার দেখতে পাচ্ছি।

সূর্যটি ডুবতে দেখা যাচ্ছে পাশে অনেক জমি দেখা যাচ্ছে।